পাহাড় থেকে একোটু উপর দিলে উঠতে হবে উপরে উঠে সুন্দর সুন্দর ভাবে কারুকার্য করা আছে মন্দির টা ছোট হলেও কি বলো তো এই সময়ে খুব সুন্দর লাগে দেখতে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 ওষুধও কিছু নিয়ে আসা যাবে আর ওখানকার মানুষজন তো নিশ্চয়ই এইসব ওষুধ ব্যাবহার করে, ভালোই হবে ওষুধ গুলো হ্যা এবং ওই দেখো ওখানে পাহাড় পর্বত যেহেতু আছে ওখানকার গাছপালা কি বলে তোমার হচ্ছে সমস্ত কিছু আয়ুর্বেদিকে বিশ্বাস করে তো জল টা তাহলে নিয়ে আসা যাবে নিয়ে তুমি নিয়ে আসবে এনে রেখে দিলে তো ভালোই চলবে তাইনা হ্যা আর একদম পিওর জল পরিষ্কার জল

হ্যা সেটাই ওরই পাশে তো আর একটা মন্দির আছে সেটা তোমার হচ্ছে মানু টেম্পল ওটাও খুব ভালো মানে আহ ওখানে শুধু টেম্পেল না মানে চারটে চারটে তোমার ভাগ করা আছে উপর টা তোমার চারিদিকে পাহাড় তোমার ওই ওখান থেকে পাহাড়ের দিকে দেখবে তোমার নিচে তোমার টাইপের খাদ টাইপের আছে একটু ভয় লাগবে মানে একদম পাহাড়ের উচ্চতায় একদম আছে তিন চারটে পাহাড় গা ঘেষে আছে এবং মাঝখানে যে খাল মতো করা আছে ও দিয়ে তোমার এক পাশেই মন্দির টা খুব সুন্দর দেখতে লাগে ওই view হ্যা বেশি একটা দূরেও না শুনেছি দু কিলোমিটারের মধ্যেই এই মানু পাহাড় টা তা মানু পাহাড় মানু মন্দির আহ চতুর্দিকে পাহাড় রয়েছে আর পাহাড়গুলো তো একদম সবুজে ঘেরা আর শীতের সময় গেলে নিশ্চয়ই বরফ দেখা যাবে আর বরফ দেখা গেলে চতুর্দিক টা দেখা যাবে সাদা আর তার মাঝখানে হচ্ছে গিয়ে এই temple টা রয়েছে মন্দির টা রয়েছে মন্দির টার যেহেতু চারটে ধাপ বললে বরফে ঢেকে গেলে দেখতেও আরো সুন্দর লাগবে সেইটা হ্যা সেটাই এটা তোমার ওরই পাশে বেশি দূরে না তোমার দুটো ছোট ছোট নদী আছে একটা তোমারটা একটু বেশপুন্ডূ আর একটা তোমার দুটার মাঝে কিছু টা একই রকম দেখতে যে দুটো পাহাড় দুইদিকে মাঝ খান দিয়ে নদী একটা তোমার সবুজমত জল একটা তোমার রকমের জল মানে দুটো জলের কালার আলাদা বাহ এতো কাছাকাছি এতো কিছু রয়েছে ভালোই হবে ঘুরতে আর যেহেতু গাইড সাথেই হবে সব গুলো জায়গায়ই সুন্দরভাবে ঘুরিয়ে আনবে হ্যা তা তো থাকবেই ওরা সবকিছু জানে ওরা ওসব অভ্যস্ত হয়ে গেছে কোথায় কি আছে তুমি শুধু বলবে যে আমারা এতোদিনের মধ্যে এতোদিন ঘুরাতে হবে ব্যাস তোমাকে ঘুরিয়ে দিবে আহ বেশকুন্ডু টা বলবে সেটা সত্যি খুব সুন্দর জায়গা একটু খানি জায়গাউ লেক রয়েছে কিন্তু বরফে যখন ঢেকে যায় পুরো টা একদম সাদা হয়ে থাকে আর তারপাশে সবুজ ঘাস আর

হ্যা সেটাই এতো সুন্দর সুন্দর জায়গা এতোদিন যাওয়া হয়নি বলে জানতাম না এখন তো গিয়েছিলাম তো সত্যি জানলাম ভালো জায়গা গুলো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 ব্যাবস্থা থাকুক আর যদি ছোট খাটো টিফিন করার ব্যাবস্থাও থাকে সেটাও নিশ্চয়ই ভালো হবে অনেক টা দূর ঘুরতে হয় অনেক টা পাহাড় অনেক কিছু দেখার রয়েছে ওখানে ঘুরতে ঘুরতে খাওয়ার কথাই ভুলে যাই হ্যা সেটাই এতক্ষণ তো না আমরা যে ঘুরেছি তা না ভালোমন্দ খেয়েওছি ওখানে ওখানে যেয়ে বসেছি খেয়েছি সেইগুলা আর বলা হয়ে উঠে না কারন ওখানে তো যেহেতু একটা পর্যটক কেন্দ্র তোমাদের সমস্ত জায়গাতে তোমার হচ্ছে দোকান প্রচুর থাকে তুমি যেখানে ইচ্ছে খেয়ে নিতে পারবে আর গাড়ীর মধ্যেও তো খেয়ে নিতে পারবে যেহেতু তোমার হচ্ছে যেগুলো তোমার দূরে দূরে যাচ্ছো আধ ঘন্টা সময় লাগে তো ওরই মধ্যে খাওয়াটাও হয়ে যাবে হ্যা আবার এই ক্লাব হাউকে নাকি ইন্ডোর স্পোর্টস রয়েছে গেইমিনং এর ব্যাবস্থা রয়েছে আবার বিভিন্ন ধরনের খেলার ব্যাবস্থা রয়েছে রয়েছে আবার আহ গানের ব্যাবস্থা রয়েছে নাটকের ব্যাবস্থা রয়েছে বিভিন্ন ধরনের ব্যাবস্থা রয়েছে খুব সুন্দর জায়গা টা খুব সুন্দর ছোট খাটো বাড়ির মধ্যে সেই জায়গা টা রয়েছে যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই যাবো সেই জায়গাটায় হ্যা এবার ওখানে ছিলাম ওখানে বেশিক্ষণ থাকা হয়নি ওখান থেকে খেয়ে নিয়ে বেরিয়েছি তারপরে বাচ্চারা বায়না করলো ওখান থেকে তোমার wild life যে তোমার পাখি পশু থাকে সেখানে একটু যাবে তো মানলী থেকে খুব বেশি দূরে না এক কিলোমিটার দুরে ওখানে চলে গেলাম ওখানে গয়ে সত্যি আমরা তোমার হচ্ছে অনেক কিছু দেখলাম যেখানে তোমার হচ্ছে আহ brown bear এবং তোমার হচ্ছে snow leopard এগুলো দেখলাম ওরাও আনন্দ করলো আমরাও দেখলাম যেহেতু আর ওগুলো দেখা যায় না বরফে দেশে তো ওখানে এগুলো দেখলাম বাচ্চারা অনন্দ করলো খুব ভালো জায়গা ওটা শুনলাম ওখানে নাকি বিভিন্ন ধরনের হরিণ দেখতে পাওয়া যায় অনেক ধরনের হরিণ দেখতে পাওয়া যায় ময়ূর দেখতে পাওয়া যায় আবার পাখি দেখতে পাওয়া যায় অনেক যেইসব জিনিস আমরা দেখতে পাইনি বা কখনো দেখার সৌভাগ্য হবে না সেখানে নিশ্চয়ই গিয়ে ওই সবকিছু দেখতে পারব হ্যা সেটাই ওখানে অনেকগুলো জায়গা আছে ওই দূরে তোমার আছে একটা জগতসুখ টেম্পেল আছে জায়গা টা তোমার মানে ওইযে টাউন টা আছে সেখান থকে মাত্র সাত কিলোমিটার দূরে সত্যি এগুলো এখানকার টেম্পেল গুলো সত্যি মানে খুব সুন্দর সুন্দর লাগে আর যেহেতু তোমার চারিদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা তো আরো সুন্দর লাগে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 রাস্তায় রয়েছে কেটে কেটে রাস্তা করেছে এখানে আবার একটা ছোট গ্রামও রয়েছে গ্রামে আদিবাসী ওই জনসংখ্যা সেই রকম একটা বেশি না কিন্তু ওখানের আবহাওয়া খুব সুন্দর রয়েছে জায়গা টা খুব সুন্দর পাহার পর্বত ঢাকা আর কি কি দেখলে ওখানে? ওখানে তোমার সেই শীতে সময় যেহেতু গেছিলাম ওখানে হয় ওখানে এ গিয়েছিলাম ওই এরা অনেক আগেই হয়েছিলো তো উনিশ সত্তর সাল বা সাতাত্তর সাল এরকম একটা সময়ে হয়েছিলো সুন্দর সুন্দর ওখানে মেলা বসে প্রচুর ওখানে লোক আসছে ওখানে তোমার হচ্ছে আমাদের বিভিন্ন হয় নাচ গান হয় এবং খেলা ধুলো হয় এবং প্রচুর লোক মানে তুমি যে এতো মানুষ সেখানে আসে সত্যি তুমি তো বলবে ওখানকার যে মানুষের যে পোশাক পরিচ্ছেদ ওরা ওইগুলো পরে তোমার ওখানে স্পোর্টস করে দড়ি টানাটানি করে এবং তোমার হচ্ছে ওখানে ঘুরে বেড়ায় খুব সুন্দর আর প্রচুর ভীড় হয় বাহ ওখানেও নিশ্চয়ই থাকার ব্যাবস্থা থাকবে মার্কেটিং এর ব্যাবস্থা রয়েছে আশেপাশে তো নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে সেখান থেকে ওদের নিজস্ব কেনা যাবে আর ওখানে শীতের জিনিস কিনলে নিশ্চয়ই ভালোই হবে কেননা ওখানকার শীতের জিনিস গুলো আমাদের এখানে তো সেরকম শীতের জিনিস পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেরকম ভালো না ওখান থেকে কিনে আনলে সেটা ভালোই হবে হ্যা সে তো অবশ্যই এখানকার জিনিস গুলো ভালো হয় আমাদের এখন এখনকার জিনিসে সব তো বেড়ে গেছে এখানকার জিনিস সব হাতে বোনা হাতের কাজ কাজে গিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর লাগে জিনিসগুলো হ্যা ওদের নিজস্ব হাত হাতের কাজ গুলো খুব সুন্দর সুন্দর আর ওখানকার ঐতিহ্য একটা থেকেই হবে যে জিনিসপত্র কিনে এনেছি ওখানকার কাজ রয়েছে মানুষদের কাজ হাতে হাতের কাজ রয়েছে সেটা সবাইকে বলাও যাবে ভালোও লাগবে সুন্দরও লাগবে হ্যা সেটাই তারপর ওখান থেকে আরো একটু দূরে চলে এলাম ওখানে তোমার চন্দ্রাখানি পাস তোমার আছে প্রাভাতি ভ্যালি আছে ওটাও ভালো তোমার ঢালু পাহাড় পাহাড় চারিদিকে এক প্রকার তোমার টেন্ট নিয়ে গেছিলাম ওখানে তাবু খাটিয়ে কিছুক্ষণ ছিলাম ওখানে তোমার কম করে হলেও তোমার ছত্রিশ মিটার উপরে আছে এই ভ্যালি টা খুব সুন্দর জায়গা ওখানে চারদিকে তোমার তো বরফ ঢাকা আছেই তোমার সবুজ সবুজ ঘাস বেড়িয়ে গেছে তোমার বরফ দিয়ে ঢাকা পরে যাচ্ছে আমরা কিছুক্ষন ক্যাম্পিং করলাম বাহ আবার ওখানে ট্রাকিং এর ব্যাবস্থাও রয়েছে নাকি? পাহাড় টা যেহেতু উচুতে রয়েছে আর শীতের সময় একদম বরফে ঢাকা থাকে সেইগুলো ট্রাকিং করার খুব ব্যাবস্থা হয়েছে সুন্দর সুন্দর ব্যাবস্থাও রয়েছে ওর মাঝখানে আবার আগুন জ্বালিয়ে থাকারও ব্যাবস্থা রয়েছে ভালোই জায়গাগুল খুব সুন্দর সুন্দর আর গরমের সময় তো ওইদিকে চতুর্দিকে একদম পুরো সবুজ হয়ে থাকে হ্যা খুব সুন্দর সুন্দর জায়গা এখানে তোমার যে হামটা ভ্যালি আছে, হামটা ভ্যালি টাও ওখান থেকে একটু দূরে যেটা তোমার যে চার হাজার দুইশ মিটারে উপরে থাকে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 তো ওদেরকে দেখলাম ওদের হাটতে হাটতে অভ্যস্থ ওখানকার ওখানকার ঘোড়া হরিণ ওখানে ঘাস খাচ্ছে তার পাশ দিয়ে ছোট মাঠ রেরিয়ে গেছে আমরা ওখানে মাঝ খান দিয়ে যাচ্ছি চারিদিকে পাহাড় পার্বত

শুধু পাহাড় যেহেতু রয়েছে আবার ঘোড়াও রয়েছে নিশ্চয়ই ওই রাস্তাটা ঘোড়া দিয়েও পার করা যাবে যারা বয়স্ক রয়েছে তারা নিশ্চয়ই ঘোড়ায় চড়ে যেতে পারবে আর যেহেতু একটু উচুতে বললে জায়গাটা খুব সুন্দরই হবে হ্যা এখানে চারিদিকে খুব জায়গা টা খুবই সুন্দর তাইতো বলছি যে এখানে তোমার ছোট খাটো একটা কাশ্মীর মনে হয় তাই না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

ওদের যে চারিদিকে যে বরফ দিয়ে ঢাকা এবং পাহাড় গুলো দেখতে খুব ভালোই লাগে এই গুলোতে আহ মানুষজন কম এলেও মানে যারা আসছে তারা সত্যিই অবাক যায় এতো সুন্দর জায়গা এখানে আছে

মন্দির গুলো খুবই সুন্দর দেখতে ওখানে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 অনেক কিছু মন্দির যেমন তোমার হচ্ছে গৌরি সংকর মন্দির আছে আছে জ্যাব্রিং আছে ঢালু জমি খুব সুন্দর সুন্দর জায়গা মানে তুমি না গেলে তো বললে হয় না এখানে খুব সুন্দর সুন্দর নদী পাহাড় পাহাড় কেটে মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা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 মহাদেব ঠাকুরেরও মন্দির রয়েছে খুব সুন্দর জায়গা সেটাও একটা বেশি দূরে না এক কিলোমিটারে মধ্যে সবি কাছাকাছি রয়েছে আর মন্দিরগুলোর কারুকার্য এতোটাই সুন্দর যে আমাদের ইতিহাস বহন করছে সেটা

আগুন দিয়ে গরম করার ব্যবস্থা রয়েছে হ্যা সেটাই তা তোমরা যাচ্ছো কবে? দেখি এইমাসের শেষের দিকে তো যাওয়ার চিন্তা ভাবনা আছে যদি এই মাসের শেষের দিকে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 দেখো শীত থাকতে থাকতে যাও নাহলে বরফ সময় না যাও তাহলে কিন্তু পুরোটাই পালটে যাবে কেননা বরফের সময় দেখতে ভালো লাগে এবং আমরা সবসময় চাই যে এই শীতকালে যাওয়ার জন্য যখন পরে হ্যা শীতের সময় গেলেই ভালো হবে চতুর্দিক টা বরফে ঢাকা থাকবে সেটা আবার খুব লাগবে আর আশপাশে কি কি রয়েছে যসি বরফও না থেকে থাকে বা বরফের আহ কিছু জায়গা বরফ থাকে কিছু জায়গা যদি বরফ নাও থাকে তাহলে আরো খুব সুন্দর হবে অনেক গুলো লেক রয়েছে সেখানে সেটাও দেখা যাবে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

তোমার তো নাম্বার দিয়েছো তার সাথে কথা বলে কতো কিরকম খরচ হবে বা কোথায় কোথায় গেলে ভালো হবে আর তিনদিনের মধ্যে যদি যত টা ঘুরা যায় সেইরকম ভাবে করে তারপরে

না সেই ভালো হবে আর যতগুলো জায়গা শুনেছি তোমার মুখে সেগুলি যেন কভার করে আসরে পারি সেইগুলো দেখে আসতে পারলে তো ভালো লাগবে আর নেটেও অনেক জায়গাগুলো দেখছি সেগুলোও করতে হবে তোমরা ঘুরে এসে আমাকে বলবে কেমন ঘুরলে

okay নমস্কার বিপ্লব দা হ্যাঁ নমস্কার শাকিব আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন

আমি বাঁকুড়ার ওন্দা থেকে connect করেছি আহ বাঁকুড়া জেলার আর কি ওন্দা একটা ছোট্ট গ্রাম আর আপনি কোথা থেকে বলছেন এটা কো কোন রাজ্যে আসে এইটা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

আমি মানে ছোট থেকে মানুষ হয়েছি West Bengal এই দুর্গাপুর বলে একটা জায়গায় বাঁকুড়ার অনেক কাছে এটা আর এখন আমি মানে চাকরি চাকরির সূত্রে

আমার family তে আমি আছি আমার মা আছে আমার স্ত্রী আছে আমার একটা বাচ্চা মেয়ে আছে আচ্ছা আর আপনার family তে আমার family আহ মা আছে বাবা আছে আমার wife আছে আর একটা দিদি আছে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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা আহ দূর্গা দুর্গাপুরে আমারও অনেকজনই থাকে কাছা কছি কাছেই জায়গা তো just forty-five kilometre হম হম সেটাই হ্যাঁ অনেকই কাছে forty-five kilometre না এমনি আমাদের মানে আমার দুর্গাপুর যাওয়া হয় বছরে দুর্গাপুজোর time এই যাওয়া হয় last দু তিন বছর জন্য তো covid ছিল তো covid এর জন্য আর যাওয়া হয়নি কেনোকি পুজো সব বন্ধই ছিল সেরকম করে crowded পুজোও হয়নি কোনো জায়গা তেই তো সেজন্য যাওয়া হয়নি কিন্তু এবছর অবসসই যাবো গত বছর অবশ্য খুলেছিলো হয়েছিল পুজো normal যেরকম হয় তো গত বছর আশা হয়নি সব কিছু official কারণের জন্য আসতে পারিনি কিন্তু এখন এবছর তো অতি অবশ্যই আসবো নিশ্চই নিশ্চই আসবেন নিশ্চই আসবেন নিশ্চই আসবেন মুম্বাই এও আমার যাওয়া হয়েছে বিভিন্ন কাজেই গেছিলাম দুবারই যাওয়া হয়েছে

হম সেইটাই আর health নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন health নিয়ে এখন তো যেইভাবে covid টা পেরিয়ে গেলো মানুষজন লোকজনকে একদম মানে live example দেখিয়ে দিয়ে গেলো যে life টা একটা uncertainty যে কোনো time এ যা কিছু হতে পারে নিশ্চই আহ health তো একদম definitely যে last এর just আমরা আহ two thousand twentith থেকে যেটা দেখেছি health এমন একটা মানে এমন situation এমন ভাবে মানে আমরা সব দেখেছি বা যেভাবে দিন গুলো কাটিয়েছি তো health এমন একটা ব্যাপার হয়ে গেছে প্রত্যেকটা মানুষ ই কম বেশি নিজেই alert হয়ে গেছে যে health টা ঠিক রাখতেই হবে এবং তার জন্য কি কি করা দরকার আগে যেমন হয়তো অনেক মানুষই আসত সেভাবে হয়তো হাত কিভাবে ধুতে হবে বা সেটাকে অত care করতো না just জল দিয়ে হয়ত ধুয়ে নিত বা বাইরে কোন যেখানে রোগীদের রয়েছে বা কোন hospital এ গেলে বা কোন সেরকম ভির crowded কোন জায়গায় গেলে mask use করা সেই ব্যাপারটাও হয়ত সেভাবে ছিল না যেটা এখন সবার মধ্যে ওটা সহজাত হয়ে গেছে। মা তো সেভাবে মানে health এর মানে ওই last দুই বছরের শিক্ষা নিয়ে নিয়ে বললে সেইখান থেকে আমরা কম-বেশি ছোট বড় সবাই একটু হলেও আগের তুলনায় অনেক বেশি alert হয়েছি তাছাড়াও health তো এমন একটা ব্যাপার যেটা আমাদের ছোট আমাদের schooling থেকে আমাদের school life থেকেই শেখানো হয় বিভিন্ন ব্যায়াম যার দ্বারা আমরা কিভাবে ভালো থাকতে পারি আহ বিভিন্ন food habits যেটা খেলে আমাদের শরীর তার থেকে প্রয়োজনীয়তা vitamins minerals calcium sodium potassium বা যা যা আরও আমাদের লাগে সেটা সে absorb করতে পারে

মানে ধুয়ে কতক্ষণ তাকে জলে রেখে তাকে বানানো বা মাছ যার ওপর formalion বা বিভিন্ন রকম দিয়ে থাকে বিষাক্তকরে ফেলা হচ্ছে তার জন্য আমরা precautions কিভাবে নেব তাকে কতক্ষণ কতক্ষন নুন দিয়ে ভিজিয়ে রাখবো বা তাকে কেমন ভাবে দশ পনেরো মিনিট ধরে ধোবো তোর সব ব্যাপারে আমাদের health এর সময় related এটা মানে আমি বারবার এই একটাই কথা বলে ফেলছি যে last দুই বছরের আমরা যেন সবকিছু ব্যাপারেই আরো বেশি ওয়াকিবহাল হয়ে গেছি আরো বেশি আহ মানে জিনিসটা সম্বন্ধে আমরা যেন mastery করে ফেলেছি তো সেই ব্যাপারে health ও আমাদের একদম সুস্থ থাকতেই হবে health যদি ঠিক না থাকে আমরা চিন্তা ভাবনাও করতে পারবো না সুস্থ ভাবে তো health is very necessary as per me to keep good health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 মানে যেটা আপনি বললেন ওটা একদম practical জিনিস আর covid তো আরো মানে বলতে পারেন আপনি যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে health কতটা মানে health টাকে ঠিক রাখার জন্য যে যে Good habits গুলো আমাদেরকে school life এ শিখিয়েছিল সেইগুলোকে আবার করে তুলে দিয়েছে আমি covid এর পর অনেক লোককে দেখেছি যারা আজ এই habits গুলো ছেড়ে দিয়েছিল আবার কিন্তু সেটা চালু করে দিয়েছে আমি সামান্য জিনিস বলব একটা gym ও বলব না free hand exercise যেই লোক গুলো করত না বছরের পর বছর এই covid এর পর থেকে অমি দেখলাম তারা নিজের free hand exercise ঘরে হোক park এ হোক মাঠে হোক করতে শুরু করে দিয়েছে কেন কি ওরা বুঝতে পেরেছে যে life টা কতটা precious এটা একবার গেলে আর ফেরা যাবে না এইজন্য নিজের health এর প্রতি অনেকটা conscious হয়ে গেছে সবাই সবাই everybody and আমার এ এটা সম্ভবত আমি এটাও বলছি যে শুধুমাত্র মানুষকে না health এর জন্য এতকিছু advanced technology চলে এসছে যে মানে আপনি বলতে পারেন যে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 Expect করছে যে আপনি জিনিসগুলোকে ঠিকভাবে utilize করুন আপনি গিয়ে admit হোন পুরো body checkup করান insurance claim করান আপনার একটা পয়সা লাগবে না আপনার hundred percent cashless এ বেরিয়ে চলে এলেন আপনি যদি চান প্রত্যেক বছরে দু বছরে একবার নিজের complete checkup ও করতে পারেন এই health এর insurance গুলো দিয়ে সব রকমের জিনিস বেড়ে গেছে availability টাও market এ চলে এসছে আর মানে খুব easily আপনি জিনিসগুলোকে নিতেও পারবেন আর Covid এর time এ আমরা যেটা দেখেছি যেই লোক গুলো মানে খুব casual behaviour এ থাকতো এই যেমনি আপনি বললেন যে এই call এর আগেই যে আমরা এমনি জল দিয়ে হাত ধুয়ে ঢুকে গেলাম বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা আছে আমরা কোন কিছু মানতাম না ঠিক আছে যা ইচ্ছা করে যেমনি হোক ঢুকে গেলাম কিন্তু covid আসার পর আমরা কিন্তু আবার habits গুলো কে আমরা সেই School days এর মধ্যে ফিরে নিয়ে গেছি খেতে বসার আগে সাবান দিয়ে হাত ধুয়া ঘর ঢুকলাম জামা কাপড় ছাড়িয়ে bathroom থেকে fresh হয়ে তারপর bedroom এ যাওয়া ঠিক আছে বা বাচ্চা বাচ্চা যদি থাকে ঘরে তাহলে নিজের দিকে ensure করা যে বাচ্চা টা থেকে একটি দুরে থাকি আগে নিজেকে পুরো fresh করে নি তারপরে গিয়ে বাচ্চা কে ধরবো যে বাচ্চাকেও মানে শুধু not only বাচ্চা হোক বা ঘরে কোনো বয়স্ক লোক হোক বা যাই হোক এই hospital গুলো তে মানে যেইভাবে লোকএ পরে থাকত এখন কিন্তু মানে Worst থেকে worst hospital এও এখন ওরম situation নেই এখন ওরাও অনেক কটা precautions major লাগিয়ে দিয়েছে যেগুলো ওরাও এখন step step by step follow করে সবকিছু কেই।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 এখন এরকম advanced technology চলে এসছে যে আপনি normal যেমনি নিজের ঘরে আহ WC তে আপনি বসেন ঠিক আছে fresh হওয়ার জন্য আপনি WC তে বসবেন আর আপনার সব reports গুলো within fifteen minutes print হয়ে বেরিয়ে চলে আসবে এত advanced technology চলে এসছে তো এখানে Health কে নিয়ে compromise করার কোনো প্রশ্নই আসে না আর সবাই করতে পারে মানে middle class family করতে পারে upper class family করতে পারে lower class family ও করতে পারে কেন কি মানে আমাদের মানে Indian government এখন অবধি সবাইকে এই জিনিস টাও provide করিয়েছে জানিনা এর আগে কি হবে কিন্তু আমার মনে হয় না যে আর health কে নিয়ে compromise করা হবে কেন কি health খুবই আহ মানে গুরুত্বপূর্ণ জিনিস আর আশা করি এটা দিয়ে মানে লোকজন আর casual behaviour এ ফিরে যাবে না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 কিন্তু আপনার একটা কথা আমি যেটা শুনলাম তাতে আমার যেটা মনে হচ্ছে আপনি যেটা বললেন বললাম যে এখন চাইলেই আহ health checkup free of cost করা যাবে through insurance cover থাকলে মানে As per my knowledge আমি যেহেতু দেখেছি আহ বিভিন্ন কারণ বশত নিজের কাছের লোকদের আহ দরকার পড়াতে সেটা avail করতে গিয়ে আমি দেখেছি সেখানে তাদের অনেক রকম TNC লাগিয়ে দিয়েছে কিরকম Checkup যদি কেউ করতেও চাই তো সেখানে মানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে health যেমন আমরা যেমন প্রত্যেকদিন বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছি বা আমাদের nutritious food খাচ্ছি যাতে কিনা আমরা সুস্থ থাকি বা ভালো থাকি বা ফল খাচ্ছি বা সব কিছু যেটা আমাদের ভালো থাকার জন্য তো তার মধ্যে আমার হিসাবে health checkup এর জন্য কিছু expenses নিজেদের ধরে রাখলে হয়তো আমার হিসাবে ভালো হবে কারণ আমরা যদি পুরো ব্যাপারটাকে ধরে রাখি যে আমাদের যে company insurance নেওয়া আছে সে আপনাদেরকে আহ ওটার জন্য coverage দিবে তো তারা কিন্তু fully ওভাবে দিবে না তাদের নিজস্ব একটা package আছে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 আর আমার দরকার হয় যদিআহ hemoglobin তো তার সঙ্গে ওর যে total package আছে includingLFT-KFT তাও নিতে হবে সেই আরকি এটা আমার just আপনাকে আমি আপনি বললেন সেটার সঙ্গে আমি just একটা কথা বলতে চাইলাম যেহেতু I have face it আহ মানে আগে অতীতে আমাকে করতে হয়েছে এটা মুখোমুখি তো তার জন্য আমার হিসেবে যে ওটা কেউ মানে যেমন আমরা প্রত্যেকদিন হয়তো আহ মাছ মাংস বা বিভিন্ন খাবারের জন্য যেভাবে expenses করি তো আমাদের যেটা health এর সুস্থ থাকার জন্য মানে যাতে কিনা আমরা ভালো থাকতে পারি সেই হিসেবে ওই expenses যদি ধরে রাখি তাহলে হয়তো কোন রকমের কোন কিছু না করে নিজেদের checkup নিজের মতো করে ভালোভাবে করতে পারে আর তার থেকেও বড় ব্যাপার health checkup যেমন আমার দেখায় আমি অনেক জনকে দেখেছি তারমধ্যে recent একটা কারোর কথা মনে পড়ে যে সে হয়তো প্রতি নিয়ত health checkup করতো কিন্তু সাময়িক কিছু মানে বাইরের বিয়ে বাড়ি বা কিছু ভোজ বাড়ির কিছু খাওয়া দাওয়া সে খাওয়া মানে রাতের বেলা ওই rich খাবার খাওয়ার পর, সামান্য এক দু দিনের অবহেলার জন্য সে বুঝতে পারেনি যে কখন সে মানে problem এর মধ্যে আছে তো সেই হিসেবে সেই মুহূর্তে checkup ও করা হয়নি তার থেকে তার পরিণতি অনেক খারাপ থেকে খারাপ হয়েছে তো সেই হিসেবে আহ health checkup একটা routine work সেটা হয়তো আমরা করলাম কিন্তু health checkup এর থেকেও বড় ব্যাপার আমার আমার হিসাবে যে আমাদের আহ শরীরের মধ্যে যে কোনো abnormality আছে কিনা কোথাও আমরা কোনো সম্যসা face করছি কিনা আহ তার থেকেও বড় ব্যাপার যে মানে আমরা কি কি খাবার খাচ্ছি বা কিরকম খাওয়ার খাওয়া উচিত বা নয় যেমন আমরা হয়তো কোথাও যেটা আমাদের অভ্ভাস থাকে হয়তো কোথাও যদি মাংস খাচ্ছি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 মানে একটা just পরীক্ষা করা যে আমার সব ঠিক আছে কিনা বা সেটা শুধু নয় time to time blood pressure check করানো time to time যদি সম্ভব হয় আহ মানে in between যেমন আমাদের kidney funtioning এর জন্য আর আমাদের total CBC minimum এই দুটোকে check করা যাতে কিনা কোনো abnormality আছে কিনা তো এটা মানে ছ মাস অন্তর not only once in a year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 দিক থেকে আমাদের কোনো রকম সমস্যা না হয় যেমন জল টা deep tubewell এর জল নাকি সেটা aqua guard এর জল না সেটা reverse osmosis অর্থাৎ জল মানে এরকম ভাবে এভাবে আমরা মানে কি জল খাচ্ছি মানে কোথাকার বা সেটা মানে মাথায় রেখে যদি আমরা পুরো ব্যাপার টা কে নিয়ে যদি আমরা ভেবে চিনতে ঠিক করে চলি মানে শুধু এরকম নয় একটা বা দুটো দিন যখন check up করাচ্ছি তখন alert থাকা বাকি time এ না থাকা তালে সেটা না করে আমরা যদি through out the year যদি alert থাকি আহ আর আপনি যেটা বললেন যে free hands আমাদেরকে শিখিয়ে দিয়েছে মানে আমাদের ওই বিগত বর্ষের ওই মহামারী করোনা two-thousand nineteen তো তাতে আমরা শিখেছি সেও তো সেটাতে একদম definetly আহ আমি সহমত প্রকাশ করি যে আমাদের আহ আমাদের বিভিন্ন রকম free hands excercise বা যতটা যার সম্ভব পারলে একটু আহ পনেরো বিষ মিনিট ধরে একটু হাটা কিংবা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 ঠিক ভাবে ঠিক পরিবেশে থেকে তাছাড়াও আর একটা ব্যাপার আমরা হয়তো এমন একটা জায়গার মধ্যে দিয়ে হয়তো কর্মসূত্রেই যাচ্ছি যেখানে হয়ত অনেক রকমের কল কারখানা আছে যাতে অনেক dust অনেক রকমের Poisonous gases তারা মানে emit করছে রোজ বেরোচ্ছে তো সেই gas গুলো হ্যাঁ directly আমরা inhale করছি হয়তো তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম musk যেটা করোনা আমাদের শিখিয়ে দিয়েছে যাতে কিনা বাইরের ওই বিষাক্ত gas টা যতটা সম্ভব কম inhale করা তো এইসব করলে হয়তো আমাদের জন্য better হবে as per me না একদম এগুলো তো মানে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 কেন কি এত industrial arias আছে এত industries আছে এত factories আছে ঐগুলো কে তো আর বন্ধ করা যেতে পারেনা ঐগুলো বন্ধ হয়ে গেলে মানে অনেক কিছুই back হবে অনেক কিছু তেই আহ

লোকে বলছিলো এটা কি কি করে mask পরে সারাদিন আহ ঘুরে বেড়াবো কি করে আমরা mask পরে কাজ গুলো করবো এটা তে তো আরো শরীর খারাপ হয়ে যাবে এটা তে আরো Problem হবে অনেক জন অনেক রকমের কথা নিয়ে উঠেছিল কিন্তু যখন দেখলো যে বাস্তব টা কি যদি এটা ব্যবহার না করেন তাহলে এমনি লোকে বাচঁবেনা তখন সবাই mask পড়তে চালু করে দিলো তাতে অসুবিধা হলেও পড়তে আর না হলেও পড়তো একদম একদম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

বা কম হয়ে যাওয়ার পর ও এখনো অনেক লোকে আছে যারা mask পরে ঘুরে আমরা হয়তো ওদের কে রাস্তায় দেখে হাসি যে বাবা একেই পুরো মহামারী টা ধরেছে মনেহয়

একদম একদম কেন কি ওই bad inhale টা ও নিচ্ছে না বেশি ও নিজেকে যতটা পেরেছে নিজেকে সামলিয়ে রেখেছে